ফল খুব কম হয়তো। বর্তমানে পরিশ্রম কমে গেছে ফল বেশ পাইতেসে মোটামুটি হ্যাঁ এখন সব কিছু হচ্ছে যদি কেও যদি আপনার সম্পূর্ণ প্রযুক্তি ব্যাবহার করে।

যে কোনো কিছু কাজ করে সে লাভবান হচ্ছে। এই যে কৃষিতে উৎসাহ উৎসাহ দেয় আমাদের আরেকজন ভাই আমারে success উনার উনার কৃষির উৎসাহ উদ্দীপনা দেখে কিন্তু অনেক এই যে আমাদের মতো বেকার যুবকরা অনেক কৃষি কাজে এগিয়ে এসেছে। দেখুন মাঝে মাঝে দেখা হয়। অমনি নানান জায়গায় আমবাগান করছে এই যে লিচু বাগান, এই রাজশাহী তে অনেক জায়গায় পেয়ারা বাগান করে অনেকে বিদেশ টিদেশ ও দিয়ে এসেছে। মালটা চাষ করে অনেক টাকা income করতেছে। অরে আমি এই দিন এই দেখে অবাক বাংলাদেশে আপনার এই আর এই সৌদি আরবের খেজুর চাষ হচ্ছে।

ফলের চাষ হয়তেছে বিদেশে অনেক ফলের চাষ মোটামুটি বাংলাদেশে এখন available available যেমন আপনার ওই যে দেশিও এখন মালটা যেটা বাহির হয়েছে না আপনার অনেক দাম কম একশো টাকা নিচে কেজি।

যার কারণে, আশা করি ফলের দামও কিছু কম হবে যে এই সব উদপাদন হচ্ছে বাংলাদেশে এখন যে বিদেশী ফল গুলা। কিন্তু কৃষি কিছু কিছু আপনার উদ্যোক্তা আছে যারা আপনার ওই কীটনাশক ব্যাবহার করে মানুষের স্বাস্থ্যহানির স্বাস্থ্যের মানে ওই স্বাস্থ্যের দিকে খেয়ালটা রাখতেছে না। যেমন organic ভাবে যদি এরা যদি আপনার চাষাবাদ গুলা করতো তাহলে আরো অনেক ভালো হয়তো আরকি। এই আপনার অনেক জন আছে বেশি লাভের জন্য

কিছু উম লোক থাকবে। কিছু বলার নাই এই বছর আপনাদের ওই জায়গায় ধান কেমন হয়ছে আমাদের এই জায়গায় ধান মোটামুটি হয়ছে

কেমন হয়েছে ? বা এই যে শীতকালীন সবজি গুলা কেমন হয়েছে ? আমাদের এই জাগাতে বাম্পার ধানের ফলন আপনার সব কিছু এই বছর আমরা যে ধান পাইসি অনেকো আর এই বছর তো আপনার ধানের দাম অনেক বেশি হুম আর দেখেন সরকার কিন্তু বিভিন্ন কৃষকদেরকে পশু পালন দেওয়া নিয়ে উদ্যোগ নিয়েছে।

এ এবারে আর সামনে তো আবার আপনার এই আবার ধানের টা লাগাইবো না।

সরকার মানুষকে বিষ বিষয়টা দিচ্ছে এর পর আপনার সার আবার আপনার ওই দিকে আমাদের আবার কৃষি office এ যে গুলো আছে মাঠফাট যাই এসে মানুষকে সহযোগিতা করতেছে। হ্যাঁ মাঠ পর্যায়েরি কাজ করে একদম মাঠ পর্যায়ে আসে।

আপনাদের ওই খানে প্রধান অর্থকরি ফসল এই জায়গা নাই কি রকম ইরি চাষ ইরি ধানের চাষ হয়তো এখন মটর বসায়ে মোটামুটি মানুষ চাষ করতেছে। সবাই

সেই জন্য কৃষির অনেক ব্যাপক উন্নয়ন হয়েছে।

আর আগের সাথে এখন আপনার রাত দিন তফাৎ। আগে আপনার কি হয়ে ছিল ? আগে আমার আমার দাদা আমার বলছিলো একদিন যে আগে আপনার এই

হুম হুম বিভিন্ন

বিভিন্ন সার আছে। আর মানুষ তো ওই রকম যখন মাটির পুষ্টি গুনাগুন সম্পর্কে আগের মানুষ বুজতো না এটা যেমন দা এখন তো একটা মনে করেন যে যে কোনো ফসল ফসলের রোগ বালাইয়ের ব্যাপার স্যাপার আসে।

কী ওষুধ দিতে হবে না দিতে হবে এটা মানুষ আগে থেকেই প্রস্তুতি নেই।

ক্ষতি না হয় এই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নেই ওই সুযোগ সুবিধার গুলো মানুষ আজ জানে বিধায় প্রস্তুতি নিতে পারে। তা আপনি কি কোনো সবজি টবাজি লাগাইছেন নাকি ? বাড়ির আসে পাশে, হ্যাঁ আমিও আমাদের ওই যে রাস্তার ধারে একটা জমি আছে ওই খানে বিভিন্ন ধরণের সবজি করছি। মটর, শিমগাছ, লাও, কুমড়ো এই গুলা চাষ করলাম এইবার ও আপনি তো চাকরিজীবি মানুষ তবুও এই গুলা করতেছেন।

নিজে চাষ করলে family তেও সমস্যা নাই। বাজারের

এই জন্য সবাই সবাই যদি পারে তাহলে নিজে চাষ করে নিজে খেতে পারে। এখন আবার আপনার ওই

এখন আবার আপনার ওই কিছু কিছু আপনার যে নতুন উদ্যোক্তা যারা এরা আপনার আবার organic ভাবে সবজি, ফল ওগুলা চাষ করার চেষ্টা করতেসে।

এদের বাজারে অনেক ভালো মানুষ তো চায় সব সময় organic খাবার খাবার খাইছে কিন্তু মানুষ তো পাইতেছে না ওইরকম। এখন মানে একটু কিছু কিছু উদ্যোক্তা উদ্যোগ নিচ্ছে ,আবার আপনার সরকারী যেই মাত্র যেই যেই আপনার কৃষি কর্ম তারা আছে এরাও মানুষকে করতেছে বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসতেছে সামনে এইগুলার ব্যাবহার করে যে organic হইতে আপনার search করা যাই।

আরো একটু দেখেন success এর যে মানে উদ্যোগ উদ্দীপনা এটা দেখে মানুষ এখন শহরেও ছাদ কৃষিতে করতেছে। দেখছেন কী ?

শহরের এত বড়ো বড়ো শহর গুলো আছে তাহলে আর সমস্যা হবে না এক হবেনা অক্সিজেনের সমস্যা গাছ লাগাবে। গাছ লাগবে

আপনার এই আম তার পরে পেয়ারা, আপেল, দরুই কিছু কিছু ফল দেখেন বারো মাস পাওয়া যাই এখন seasonally যে গুলা ছিল আরকি। এটা এক মাত্র কৃষির বিপ্লব।

যে dragon ফল আগে আমরা কোনো দিন নাম শুনি নাই এখন পড়িনাই হ্যাঁ, এটা এখন আমাদের দেশে সব কিছুতে হইতেছে। সারা বছর পাওয়া যাই গ্রাম করে মানুষ আমাদের গ্রামেও আছে।

হ্যাঁ আমি নিজে লাগাবো আমি আনছি। ও তো আমার জন্য একটা parcel করিয়েন। গাছ লাগাই লাগানোর পরে দেখা যাবে চাষীর বেপক উন্নয়ণ হয়েছে দেখেন না ব্যাপক উন্নয়ন হয়েছে দেখেন না, মানে যে এই সব ফল গুলা আমাদের দেশে পাওয়ার কথা না। পাওয়ার কথা না এই গুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই গুলা তো ঠিক আছে আপনার কিন্তু আদিম কৃষির কথা বলতে গেলে এত চাস আমার মনে হয় না হয়তো

আমাদের অর্থনীতি ব্যবস্থা এত ভালো ছিল না। তার পর আমরা প্রযুক্তি প্রযুক্তির দিক দিয়ে এত উন্নত ছিলাম না।

মানুষের কৃষি সম্পর্ক বৈজ্ঞানিক কোনো ধারণা ছিল না। আবার মানুষের শুধু ধারণা ছিল এই যে যারা গরিব

হুম, আর মানুষ পাইনা। এই যে হয়ে যাচ্ছে দিয়ে রোপন করাবে। অথবা machine দিয়ে রোপণ করাবে।

হ্যাঁ হ্যাঁ আগে আগে আপনার আমি আপনাকে বলি শুনেন। আগে যেই মানে মানুষগুলো মনে করত যে কৃষিকাজ করছে মানে নিম্ন শ্রেণীর লোকের কাজ। ওই mentality র কারণে ওই সময় কিছুটা উন্নত হতে পারে নাই কিন্তু বর্তমানে আপনার যেই সরকারের বিভিন্ন উদ্যোগ বলেন আমাদের উদ্যোক্তা বা এরা বলেন। এরা কৃষিটাকে একটা পেশা হিসেবে এবং একটা fashion হিসেবে নিচ্ছি। এটাই কি ব্যাপার update করা যায় তারা এটা চিন্তা করতেছে।

এখন এইখানে ব্যাপক কর্মক্ষেত্রে সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে বর্তমানে যে আপনার employment সমস্যা

আমি আশা করি যদি যাই মানুষ বর্তমানে যে আপনার employment সমস্যা স্বাবলম্বী হতে পারবে কারণ এটার বাজার আছে আমাদের দেশে। দেখেন আমরা মাছে ভাতে বাঙালি। মাছ কেনে ? তারপরে চাল কে না কেনে ? হুম এটা অবশ্যই আমরা এই তাই খেয়ে বাঁচতে হবে। হ্যাঁ তো আর এই এই এই দিকে যদি সবাই নজর দেয়, তাহলে আমরা আমাদের যে মনে করেন আমাদের দেশে চাহিদা পূরণ করে বাইরে দেশে রপ্তানি করতে পারবো কোথায় বলতে গেলে দেখেন আমাদের উদপাদন কিন্তু আমাদের চাহিদা চেয়ে মোটামুটি বেশি হয়তেছে এখন বর্তমানে।

এই সব কিছু আছে।

এটা এই কথা যে আদিম যুগে কৃষি থেকে বর্তমান কৃষি অনেক

আপনার এই যে দুই এক বছর আগে পেয়াজের যে দাম ছিল। আমাদের দেশে তখন তো উৎপাদন হয়নি। কিন্তু দেখছেন। এই দুই এক বছর আমাদের দেশ হয়েছে কিন্তু স্বাবলম্বী হইয়া গেছে।

এক কথা এই খানেই বলতেছি আজকের জন্য শেষ করে। যে আগের থেকে বর্তমান কৃষি অনেক উন্নত হয়সে হ্যাঁ

ঠিক আছে তাহলে ভালো থাকেন। আচ্ছা আল্লাহাফিস, ধন্যবাদ,

হম হ্যাঁ অর্ণব বলো। এই আছি ভালো তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো? ভালোই আছে মোটামোটি। তোমার বাড়ির সব ভালো ?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

তো আমাকে আরেকটু details একটু বলনা ? আহ আরে health scheme তো অনেক company আছে হুম? তুমি আহ Policy Bazar বলে একটা আহ site আছে হুম? তো সেখানে গিয়ে দেখতে পারো। সেখানে যাবে login আহ এই হম user ID আর মানে user ID create করতে হবে। আহ ID বানাতে হবে তো সেখানের থেকে তুমি আহ details দেখতে পারো কোন কোন company তোমাকে কী কী রকম benefit দিতে পারছে।

হ্যাঁ Royal Sundaram আছে Reliance আছে অনেক company ই আছে। তো সেখানে দেখবে তুমি ওই monthly premium কেমন হচ্ছে আর কত টাকা benefit দিচ্ছে পাঁচ লাখ দিচ্ছে নাকি দু লাখ দিচ্ছে না আহ পনেরো লাখ দিচ্ছে।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 কিন্তু সেক্ষেত্রে premium টা বেড়ে যাবে। আচ্ছা মানে হম তাহলে এই premium টা মানে কতদিন পর্যন্ত আমাকে দিতে হবে ? কতদিন পর্যন্ত মানে তুমি যতদিন পর্যন্ত facility নেবে ধরে রাখো তুমি এ~ এইটা কিন্তু আহ মানে আহ এক কথায় হচ্ছে যে monthly একটা SIP করি না আমরা? হ্যাঁ ? recurring type এর সেইরকম জিনিস একটা হয়ে গেলো। যে তুমি পর যে সাতশ হোক বা হাজার হোক একটা টাকা তুমি একটা company কে দিচ্ছ মনে রাখো যে এইটা ধরে রাখো যে একটা recurring type এর একটা হয়ে গেলো যে তুমি আহ হাজার টাকা দিলে মাসে মাসে এবার incase তুমি দু মাস পর কী তিনমাস পর তুমি তুম~ তুমিই বা তোমার কোনো family অসুস্থ হলো সেখানে hospitalized করতে হলো। বা hospital এ ভর্তি করতে হলো তো তখন কিন্তু সেই যে পাঁচশ টাকা বা হাজার টাকা করে দিচ্ছিলে সেই টাকাটা তখন কাজে লাগবে যে তোমাকে সে পাঁচশ কি হাজার টাকার coverage ধরে রাখো যে পাঁচ লাখ টাকা দিয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে তো ওই পাঁচ লাখ টাকার তখন কিন্তু তুমি benefit পাবে মানে তখন তোমাকে আর কোনো টাকা খরচা করতে হবে না তখন কিন্তু পুরোপুরি company তোমাকে

আচ্ছা যদি দেখা গেলো যে মানে হম এই health scheme টা কাজে লাগানোর কোনো দরকারই পড়লো না

তাহলে পরে কী হবে টাকাগুলো? আহএইটা আহ তাহলে টাকাটা আহ চলে যাবে মানে ধরে রাখো তুমি হম যে এই পাঁচশ টাকা কী হাজার টাকা করে দিচ্ছ সেটা company র ঘরেই থাকলো , হ্যাঁ ?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 তো সেক্ষেত্রে কিন্তু টাকা কিন্তু তুমি আর ফেরত পাবে না যেই টাকাটা দিয়ে দিয়েছো সেটা চলেই গেলো তবে হ্যাঁ পরের বছর যদি আবার করতে শুরু করো তাহলে কিছু claim bonus পাওয়া যায় কিছু কিছু company আছে যারা

আহ যেহেতু তুমি regular customer হয়ে যাচ্ছ সেই company র তো সেই ক্ষেত্রে company তোমাকে bonus আহ মানে একটা bonus দেয় যে তুমি যেহেতু আমাদের পুরোনো customer তো সেক্ষেত্রে তোমার সেই হাজার টাকার জায়গায় হয়তো নয়শো টাকার premium হয়ে গেলো এটা একটু facility পাওয়া যায়। হম সে ঠিক আছে কিন্তু তাহলে আগের বছরের maximum টাকাটাই তো আমার পুরো মানে আহ জলে চলে গেলো ওটা তো কোনো কাজেই লাগলো না। হ্যাঁ কাজে লাগলো না কিন্তু এটা একটা এদিক থেকে ভাবলে ভাবতে গেলে কিন্তু আহ জন সাধারণের একটা সুবিধা কারণ কী যাদের ধরে রাখো যে আহ মানে সেরকম আহ টাকার সমস্যা টাকার সমস্যা মানে একটা accident ঘটে গেলো বা কোনো কিছু একটা হঠাৎ একটা অসুস্থ হয়ে পড়লাম বাড়ির কেউ family member এইবার হঠাৎ করে তো আমার কাছে সেই টাকাটা নেই যে দু লাখ বা পাঁচ লাখ টাকা বের করতে পারবো , একটা তো সময় লাগবে পাঁচ লাখ টাকা তো আর কম amount নয় এবার পাঁচ লাখ টাকা বের করতে গেলে তো আমাকে আহ কিছুটা তো সময় একটু লাগবে ওরকম তো জমিয়ে রাখ হয়তো টাকা রাখতে পারি না তো সেক্ষেত্রে তখন company এখানে আহ যদি health scheme নিয়ে থাকি বা health scheme করে থাকি তাহলে company এখানে সেই facility টা আমাকে দিচ্ছে হম দিচ্ছে কিন্তু টাকাটাও আবার যদি জলে চলে যায় সেটাও একটা চিন্তার বিষয় যদি দেখা গেলো যে যতটা পরিমান টাকা আরকি লাগলো সেটা নাহয় scheme থেকে কেটে নিলো কিন্তু বাকি টাকাটা যদি আহ পরের বছরের জন্য হম নিয়ে নেয় বা ওটাকে return করে দেয় তাহলে তো বেশ ওটা ভালো হয় না না ওরকম তো করবে না company র ও তো policy আছে তো সেইরকম তো আমার জানা নেই বা সেরকম করে না আমি যতটা জানি ধরে রাখো যে এই বছর তুমি আহ কোনো কিছু আহ ধরে রাখো যে এই বছর পাঁচ লাখ টাকা তোমার পাঁচ লাখ টাকার একটা scheme করা আছে সেই পাঁচ লাখ টাকা তোমাকে benefit পাবে পাঁচশ টাকা করে জমা করে পাঁচ লাখ টাকা benefit পাচ্ছ তো সেক্ষেত্রে দেখা গেলো তুমি এই বছর দু লাখ টাকা হয়তো আহ সুবিধা নিলে বা দু লাখ টাকার benefit তুমি পেলে মানে দু লাখ টাকা তুমি

তিন লাখ টাকা তোমাকে return করবে সেরকম কিন্তু করবে না company, হ্যাঁ ? তবে হ্যাঁ তুমি যদি এই বছরের মধ্যে দু লাখ টাকা খরচা করলে খরচা করার পর আবার যদি কেউ অসুস্থ হয় বা আবার যদি তুমি অসুস্থ হও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

কিন্তু আমার একটা মানে operation এর জন্য দরকার আমার তিন লাখ টাকা তাহলে পরে কী হবে? তাহলে company ই দেবে তুমি তুমি আহ ধরে রাখো যদি আহ একটা premium মানে ধরে রাখো পাঁচশ টাকা করে তুমি premium দিচ্ছ মাসে মাসে তাহলে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 একটা কথার কথা example পাঁচ লাখ টাকা বেনিফিট পাচ্ছ এইবার তাহলে তো আহ তুমি ছ হাজার টাকা বছরে দিয়ে তুমি বছরে পাঁচ লাখ টাকার benefit পাচ্ছ মানে কোনো অসুস্থ হলে তুমি hospital এ ভর্তি হলে তুমি তো hospital এ ভর্তি হলে দেখা গেলো দু লাখ টাকা খরচা হচ্ছে তাহলে সেখানে তোমার ছ হাজার টাকাতেই তোমার পুরো ব্যাপার টা আহ মানে মিটিয়ে যাচ্ছে কারণ তখন তো দু লাখ টাকা যদি hospital এ খরচা করতে হয় তখন তো তুমি